এই ছবিটিতে একটি কারখানা দেখা যাচ্ছে এবং কারখানার ভেতরে দুটি লোককে আমরা দাঁড়িয়ে কাজ করতে দেখতে পাচ্ছি ।

একটি লোক কালো জামা পরে আছ একটি লোক আকাশি জামা পরে আছে দুজনেই মাথায় টুপি পরে আছে এবং এই কারখানার ভেতরে কিছু মেশিন - এ--

তালা লাগানো রয়েছে এবং এই বাক্স এর ভেতরে নীল কাপড়ের ওপর কিছু জিনিস--

চে এবং তাতে অনেকগুলি সিমেন্ট -এর স্তম্ভ ও দেখা যাচ্ছে যেগুলি হালকা হলুদ রঙের ।

এ ছবিটিতে মাটির কিছু রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার আশেপাশে ঘাস ও দেখা যাচ্ছে। কারেন্ট -এর কিছু খুঁটি দেখা যাচ্ছে।

নীল ও লাল ত্রিপল খাটানো কিছু দোকান দেখা যাচ্ছে যার নিচে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে।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

একটি লাল রং করা ওপরে আমরা একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি ও পাশে আমরা একটাই মূর্তি দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে একটি পুরোনো স্থাপত্য দেখা যাচ্ছে এবং তার সামনে পাঁচটি স্তম্ভ ও পাঁচটি খোপ ও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে নীল ও সাদা রং করা একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -টির পাশে একটি সবুজ রঙের--

এই ছবিটিতে একটি ছেলেকে বসে যন্ত্রপাতি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে ছেলেটি একটি ধূসর রঙের জামা ও একটি নীল রঙের টুপি পরে আছে ।

ফুল দিয়ে সাজানো একটি গেট দেখা যাচ্ছে। যেটি সবুজ গোলাপি ও নীল রং দিয়ে সাজানো। ভেতরে কিছু রঙিন আলো ও দেখা যা--

এই ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি যার উপর একটি সিমেন্ট এর সেতু দেওয়া।

কিছু দূরে বাঁশ গাছের একটি ঝাড় দেখা যাচ্ছে এবং আশেপাশে অনেক গুলি গাছপালা ও দেখা যাচ্ছে আর ওপরে নীল আকাশ দেখা যাচ্ছে কিছু দূরে ছোটোখাটো কিছু বাড়ি দেখা যা--

সামনে একটি সবুজ জামা পরে লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আশেপাশে সাইকেল মোটর সাইকেল নিয়ে অনেককে যেতে দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি স্টেশন দেখা যাচ্ছে এবং তার ওপরে একটি ওভার ব্রিজ ও দেখা যাচ্ছে ওভার ব্রিজ এর ওপরের শেড টি।

একজন হলুদ একজন সাদা একজন নীল জামা পরে রয়েছে আশেপাশে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে এবং তার পাশে একটি প্রাচীর দেখা যাচ্ছে যে প্রাচীরে কিছু লেখা রয়েছে ।

এবং আসেপাশে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে দূরে একটি টাওয়ার দেখা যাচ্ছে এবং দূরে--

মেঘ ভাসতে দেখা যাচ্ছে আশপাশে অনেক--

এই ছবিটিতে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের সামনে মেঝেতে নীল ও সাদা রং দেখা যাচ্ছে। সামনে একটা--

বিল দেবার জন্য দুটো কাউন্টার দেখা যাচ্ছে সামনে একটি লরি দেখা যাচ্ছে কতগুলো গাছ দেখা যাচ্ছে সামনে একটি অটো দাঁড়িয়ে থাকতে দেখা যা--

আরেকটি কারেন্ট -এর খুঁটিও দেখা যাচ্ছে একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যাতে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল ।

এবং এই লজ এর ওপরে সবুজ রঙের আমরা একটি লাইট এ কিছু লেখা উঠে যেতে দেখতে পারছি এবং পাশে আমরা একটি গাড়ি দাঁড়িয়ে থাকতেও দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমরা একটি নির্মীয়মাণ বাড়িকে দেখতে পাচ্ছি যে বাড়িটিতে কাজ হচ্ছে এবং এই বাড়িটি--

স্নান করতে দেখতে পাচ্ছি এবং পাশে সাদা রঙের একটি বাড়িও দেখতে পাচ্ছি।

উপরে কতগুলো ফ্ল্যাকার দেখতে পাচ্ছি এবং কতগুলো ল্যাম্প পোস্ট ও দেখতে পাচ্ছি এবং আশেপাশে অনেকগুলো লোককে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি নির্মীয়মান মন্দির দেখা যাচ্ছে এবং মন্দিরের সামনে একটি খাঁচা তৈরি করা আছে লোহার।